C এবং C এ স্ট্রিংস এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব স্ট্রিং কি
স্ট্রিং এর ঘোষণা
স্ট্রিং এর আরম্ভীকরণ
স্ট্রিং এর কয়েকটি উদাহরণ
আমরা কিছু সাধারণ এরর এবং তাদের সমাধান ও দেখব
এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1104 এবং উবুন্টুতে জিসিসি এবং g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি
স্ট্রিংস এর পরিচিতি দ্বারা আরম্ভ করি
স্ট্রিং অক্ষরের একটি অনুক্রম যা একক তথ্য আইটেম হিসাবে গণ্য করা হয়
স্ট্রিং এর আকার স্ট্রিং এর দৈর্ঘ্য 1 এখন স্ট্রিং এর ঘোষণা সম্পর্কে বলি
এর সিনট্যাক্স হল চার নামে ওএফ স্ট্রিং এবং সাইজ চার হল ডেটা টাইপ নামে ওএফ থে স্ট্রিং হল স্ট্রিং এর নাম এবং আমরা এখানে আকার দিতে পারি
উদাহরণস্বরূপ এখানে আমরা সাইজ 10 এর সাথে ক্যারাক্টের স্ট্রিং নেমস ঘোষিত করেছি
এখন আমরা একটি উদাহরণ দেখব
আমি ইতিমধ্যে প্রোগ্রাম লিখেছি আমি এটি খুলবো
লক্ষ্য করুন আমাদের ফাইলের নাম stringসি এই প্রোগ্রামে আমরা ইউসারের থেকে ইনপুট হিসাবে একটি স্ট্রিং নিয়ে এটি প্রিন্ট করব
এখন কোড ব্যাখ্যা করি
এখানে হেডার ফাইল রয়েছে
এখানে stringহ্ এ স্ট্রিং হ্যান্ডলিং ইউটিলিটিস এর ডিক্লেরেশনসহ ফাংশনস কনস্টেন্টস অন্তর্ভুক্ত
স্ট্রিং ফাংশনের উপর কাজ করার সময় এই হেডার ফাইল অন্তর্ভুক্ত করা উচিত
এটি আমাদের মেন ফাংশন
এখানে আমরা সাইজ 30 এর সাথে স্ট্রিং স্ট্রানামে ঘোষিত করছি
এখানে আমরা ইউসারের থেকে স্ট্রিং গ্রহণ করছি
স্ট্রিং পড়তে আমরা ফরম্যাট স্পেসিফায়ার160s এর সাথে স্ক্যানফ ফাংশন ব্যবহার করতে পারি
আমরা স্ট্রিং এর সাথে স্পেস অন্তর্ভুক্ত করতে ক্যারেট চিহ্ন এবং n ব্যবহার করছি
তারপর স্ট্রিং প্রিন্ট করি
এবং এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট
এখন সেভ এ টিপুন
প্রোগ্রাম এক্সিকিউট করি
আপনার কীবোর্ডে Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন
কম্পাইল করতে লিখুন জিসিসি স্পেস stringসি স্পেস o স্পেস এসটিআর এবং Enter টিপুন
এক্সিকিউট করতে লিখুন ডট স্লাশ এসটিআর এখন Enter টিপুন
এখানে এটি Enter থে স্ট্রিং হিসাবে প্রদর্শিত হয়
আমি লিখব তাল্ক টো A টিচার
এখন Enter টিপুন
আউটপুট হল থে স্ট্রিং আইএস তাল্ক টো A টিচার এখন স্লাইডে ফিরে আসি
এতক্ষণ আমরা স্ট্রিং এর ঘোষণা সম্পর্কে আলোচনা করেছি
এখন স্ট্রিং এর আরম্ভীকরণ নিয়ে আলোচনা করব
এর সিনট্যাক্স হল চার var namesize স্ট্রিং উদাহরণস্বরূপ এখানে আমরা সাইজ 10 এর সাথে ক্যারাক্টের স্ট্রিং নেমস ঘোষিত করেছি এবং স্ট্রিং হল প্রিয়া আরেকটি সিনট্যাক্স হল চার var name একক উদ্ধৃতি চিনহে S টি রের ই ন g উদাহরণস্বরূপ চার names10 একক উদ্ধৃতি চিনহে P রের ই ই a এখন উদাহরণের দ্বারা প্রথম সিনট্যাক্সের ব্যবহার করা প্রদর্শন করি
এডিটরে ফিরে যাই
আমি একই উদাহরণ ব্যবহার করব
প্রথমে আপনার কীবোর্ডে Shift Ctrl এবং S কী একসাথে টিপুন
এখন ফাইল স্ট্রিনজিনিশিয়ালাইজ এর সাথে সংরক্ষণ করি
এখন সেভ এ টিপুন
আমরা স্ট্রিং আরম্ভ করতে যাচ্ছি
সুতরাং পঞ্চম লাইনে লিখুন এবং ডবল উদ্ধৃতি চিনহে স্পোকেন টিউটোরিয়াল এখন সেভ এ টিপুন
এখন এই দুটি লাইন মুছে ফেলুন যেহেতু আমরা শুধু স্ট্রিং প্রিন্ট করতে যাচ্ছি
সেভ এ টিপুন
এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
কম্পাইল করতে লিখুন জিসিসি স্পেস stringinitializeসি স্পেস o স্পেস এসটিআর2 এখানে এসটিআর2 রয়েছে কারণ আমরা stringসি ফাইলের জন্য আউটপুট প্যারামিটার এসটিআর অধিলিখিত করতে চাই না
এখন Enter টিপুন
এক্সিকিউট করতে লিখুন ডট স্লাশ এসটিআর2 আউটপুট হল থে স্ট্রিং আইএস spoken টিউটোরিয়াল এখন আমরা কিছু সাধারণ এরর দেখব যা আমরা পেতে পারি
প্রোগ্রামে ফিরে আসি
ধরুন এখানে আমরা স্ট্রিং এর বানান স্টিং হিসাবে লিখি
এখন সেভ এ টিপুন
এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
আগের মত কম্পাইল করি
আমরা একটি ফাতাল এরর দেখি
stingh নো সুচ ফাইল ওর ডিরেক্টরি কম্পাইলেশন টার্মিনেটেড প্রোগ্রামে ফিরে আসি
এর কারণ হল কম্পাইলার stingহ্ নামের সাথে হেডার ফাইল খুঁজতে সক্ষম হয় না
তাই এটি একটি এরর দেয়
এরর স্থির করি
এখানে r লিখুন
এখন সেভ এ টিপুন
আবার এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
পূর্বের মত কম্পাইল এবং এক্সিকিউট করুন
হ্যাঁ এটি কাজ করছে
এখন আরেকটি সাধারণ এরর দেখি
প্রোগ্রামে ফিরে আসি
ধরুন এখানে আমি চার এর বদলে ইন্ট লিখব
এখন সেভ এ টিপুন
দেখি কি ঘটে
টার্মিনালে ফিরে আসি
প্রম্পট পরিষ্কার করি
আগের মত কম্পাইল করি
আমরা একটি এরর দেখি
উইড ক্যারাক্টের আরায় ইনিশিয়ালাইজড ফ্রম non উইড স্ট্রিং format160s এক্সপেক্টস আর্গুমেন্ট ওএফ টাইপ চার বুট আর্গুমেন্ট 2 হাস টাইপ ইন্ট প্রোগ্রামে ফিরে আসি
এর কারণ হল আমরা স্ট্রিং এর জন্য ফরম্যাট স্পেসিফায়ার রূপে160s ব্যবহার করেছি
এবং আমরা এটি ইন্টিজার ডেটা টাইপের সাথে শুরু করছি
এরর স্থির করি
এখানে চার লিখুন
সেভ এ টিপুন
এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
পূর্বের মত কম্পাইল এবং এক্সিকিউট করুন
হ্যাঁ এটি কাজ করছে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
প্রোগ্রামে ফিরে আসি
আমাদের stringসি ফাইল খুলি
এখানে কোড সম্পাদন করব
প্রথমে আপনার কীবোর্ডে Shift Ctrl এবং S কী একসাথে টিপুন
এখন ফাইলটি cpp এক্সটেনশন দিয়ে সংরক্ষণ করুন এবং সেভ এ টিপুন
হেডার ফাইলটি আইওস্ট্রিম হিসাবে পরিবর্তন করব
ইউজিং স্টেটমেন্ট যোগ করুন
এখন সেভ এ টিপুন
এখন আমরা এই ঘোষণা মুছে দেবো
এবং একটি স্ট্রিং ভ্যারিয়েবল ঘোষণা করব
লিখুন স্ট্রিং স্পেস স্ট্রানামে এবং একটি সেমিকোলন
সেভ এ টিপুন
প্রিন্টফ স্টেটমেন্ট কাউট স্টেটমেন্ট দ্বারা প্রতিস্থাপিত করুন
এখানে ক্লোজিং বন্ধনী মুছে ফেলুন
স্ক্যানফ স্টেটমেন্ট মুছে ফেলুন এবং লিখুন গেটলাইন ওপেনিং বন্ধনী ক্লোজিং বন্ধনী বন্ধনীতে লিখুন সিআইএন স্ট্রানামে শেষে সেমিকোলন লিখুন
এখন আবার প্রিন্টফ স্টেটমেন্ট কাউট স্টেটমেন্ট দ্বারা প্রতিস্থাপিত করুন
ফরম্যাট স্পেসিফায়ার এবং n মুছে দিন
এখন কমা মুছে দিন
দুটি ওপেনিং অ্যাঙ্গেল বন্ধনী লিখুন এখানে বন্ধনী মুছে দিন
দুটি ওপেনিং অ্যাঙ্গেল বন্ধনী লিখুন এবং ডবল উদ্ধৃতি চিনহে লিখুন n এবং সেভ এ টিপুন
এখানে আমরা স্ট্রিং ভ্যারিয়েবল স্ট্রানামে ঘোষিত করেছি
যেহেতু আমরা C এ ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করি না কম্পাইলারের জানা উচিত যে স্ট্রানামে একটি স্ট্রিং ভ্যারিয়েবল
এখানে আমরা ইনপুট ক্রম থেকে অক্ষর এক্সট্রেক্ট করতে গেটলাইন ব্যবহার করি
এটি তাদের স্ট্রিং হিসাবে সংরক্ষণ করে
প্রোগ্রাম এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
প্রম্পট মুছে ফেলি
কম্পাইল করতে লিখুন g স্পেস stringসিপিপি স্পেস o স্পেস এসটিআর3 এবং Enter টিপুন
এক্সিকিউট করতে লিখুন ডট স্লাশ এসটিআর3
Enter টিপুন
এটি Enter থে স্ট্রিং হিসাবে প্রদর্শিত হয়
আমি তাল্ক টো A টিচার হিসাবে লিখব
এখন Enter টিপুন
আউটপুট হল থে স্ট্রিং আইএস তাল্ক টো A টিচার আমরা দেখতে পারি যে আউটপুট আমাদের C কোডের অনুরূপ
এখন স্লাইডে ফিরে যাই
সংক্ষিপ্তকরণ করি
এই টিউটোরিয়াল আমরা শিখেছি স্ট্রিংস স্ট্রিং এর ঘোষণা
উদাহরণস্বরূপ চার strname30 স্ট্রিং এর আরম্ভীকরণ
উদাহরণস্বরূপ চার strname30 তাল্ক টো A টিচার নির্দেশিত কাজ হিসাবে দ্বিতীয় সিনট্যাক্স ব্যবহার করে স্ট্রিং প্রিন্ট করতে একটি প্রোগ্রাম লিখুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য কনট্যাক্ট spoken tutorialorg তে ইমেল করুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ